এখানে একটা পার্ক রয়েছে পার্ক টা খুবই সুন্দর বাচ্চাদের বাচ্চারা এখানে খুবই আনন্দ পায় কারণ বাচ্চাদের বিভিন্ন চড়ার জিনিস রয়েছে দেখার জিনিস রয়েছে ।